এই মসজিদটা খুবই সুন্দর দেখাচ্ছে এই মসজিদটার নিচগুলো দেখা যাচ্ছে যে ঘাস জন্মেছে। কত সুন্দর সুন্দর ভাবে বেশ সুন্দর করে রাখা হয়েছে মসজিদটা।

এটি একটি গাছপালা রয়েছে এখানে একটি মাঝখানে জল জমা হয়ে রয়েছে খুবই সুন্দর প্লেস এটি একটি। দেখতে খুবই সুন্দর লাগছে।